হ্যাঁ এদিক ওদিক করে ছুটির দিনটা আমার এদিক ওদিক করেই

একটুখানি ফাঁকা থাকি দুপুরবেলাটা একটুখানি ফাঁকা থাকে আর এই

আচ্ছা কাজ বাদ দিয়ে বিশাল ব্যস্ত এখন দেখ কাজ নিয়ে ব্যস্ত থাকলেই তো ভালো না হলে

আমার তো মনে হয় কাজের মধ্যে ব্যস্ত থাকা ভালোI ভালই আমারও মোটামুটি কাজের পাশাপাশি আমি তো একটু Makeup Artist শিখেছিলাম তো আচ্ছা কাজগুলো মাঝে মধ্যে আমি Practice করি ঘরে কখনও যদি কোন কাজ আসে সেগুলো করি ঘরে আমি বসে থাকলে ওই মোটামুটি ওই

আচ্ছা তো কাকু কাকিমা কেমন আছে? আমার বাবা মা তো ভালই আছে . Recently মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল এই গরমের জন্য। আচ্ছা আচ্ছা গরমের জন্য আর এই গরমে বাইরে থেকে এসে হট করে একবার খুব ঠাণ্ডা

তো সেটা করার পর খুব কাশি হচ্ছিল আর

তো Doctor এর কাছে নিয়ে গেলাম যখন তখন Doctor বলছে যে ওনার খাওয়া দাওয়া একদম Maintain করতে

মায়ের High Pressure রয়েছে Cholesterol রয়েছে Thyroid রয়েছে Sugar রয়েছে সব ধরেছে একসাথেI তো ওর জন্য Doctor বলল যে একটু সবকিছু Maintain করতে হবে একটু হালকা খাবার খেতে হবে মানে

হ্যাঁ সে তো স্বাভাবিক। একটুখানি শান্তির জন্য পুরো একদম ঠাণ্ডা জল খেতে তো ভালই লাগে তো

হ্যাঁ সেটাই তো হল এই Recently আমার বোনেরও এরকম করে করে মাঝখানে খুব জ্বর আসলো আবার ওকে সারাদিন আমি তো ওর জন্য কয়েকদিন Office থেকে ছুটি নিতে হয়েছে ওকে দেখা তারপর মা বাবা একটু বাইরে গেছিল আচ্ছা তার জন্য সকাল থেকে আমাকেই রান্না করা ঘরের সমস্ত কাজ করা Plus ওকে দেখা এগুলো করতে হচ্ছিল। তো আজকে আমারও এইজন্য Office টফিস কয়েকদিন ছুটি ফুটি গেছে এরকমI

আজকে সকাল বেলা থেকে তো সেরকম কোন কাজ আমি করিনি আমি তো তোকে তো বললাম যে সকাল বেলা মায়ের হাতে হাতে একটু কাজ করেছি তারপরে উঠে আমি একটু পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে আমি মোটামুটি গীতা নিয়ে একটু পড়ি মানে পড়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আচ্ছা বোঝার চেষ্টা করি জিনিস গুলোকে

এই ছুটি পেয়েছিস ছুটিতে নিজের কাজটা করা ভালো যেটা ভালো লাগে সেটা করা উচিতI হ্যাঁ মানে দ্যাখ মোটামুটি সব কিছুর জন্য তো বাবা মাকে বলা যায় না তো নিজের Professional Life টা মানে একটা জিনিস Stand করানোর জন্য আমার Makeup Artist এর Profession টাকে তো পাশাপাশি ওই কাজটাও করা হুম যে এখান থেকে ওদিকে আমি একটা কিছু করতে পারবI নিজের Hobby ও থাকতে পারে... আমি একটা কাজ করছি যেটা ওটা আমার উপার্জন এর জন্য আর আমার নিজের Hobby তো থাকতেই পারে তো আমি সেটা করতেই পারি তো আমার সেটা ভালো লাগবে আমার তো Hobby রয়েছে অন্য কিছু আমি তো Job করছি আমার যেদিন ছুটি পাই আমি সেদিনকে আমার আমার তো গান শুনতে খুব ভালো লাগে আমি একটু আগে গানই শুনছিলাম তুই Phone করলি তাই কথা বলছিI

একটু আগে থেকে গান শুনছি বসে বসে আমার গান শুনতে খুব ভালো লাগেI আমার ওই করেই আমার দিনটা কেটে যায় পুরোপুরি মোটামুটি কল্কা করতে বসলে একটা Design পছন্দ হচ্ছে না কেটে দিয়ে আর

Plus বলতে গেলে Eye Makeup করা কিছুটা নিজের হাতের উপরে Color Combination গুলো দিয়ে Practice করা এই করে করে সময় কেটে যাচ্ছে এখনI আমাদের Coaching বাকি সবার কি খবর কোন খবর পেয়েছিস আমার তো কারোর সাথে দেখা হয়নাI বলতে গেলে আমাদের তো সেরকম আর কোন বন্ধুর সাথে কোনো Link নেই খুব একটা তুই তো জানিসI

আর কথায় মোটামুটি তোর সাথে এতদিন পর আমার কথা হচ্ছে এখন৷ আমি তো ঘরে ছিলাম বলে এখন

ওই কাজের জন্য খুব একটা কথাবার্তা বলা হয়না কারোর সাথে।

আমার Recently কার সাথে কথা হয় যে রূপা রূপা আমাকে message করেছিল কিছুদিন আগে ওই কথা বলছিল অন্য সমস্যা হচ্ছে ওর বাড়িতে বলছিল আমাকে Share করছিল ওকে বোঝালাম এরম এরম করিস সেরকম করিস না বুঝতে পারছিনা তারপরে আমার কারও সঙ্গে কথা হয়নি আচ্ছা আমি বলছি না গিয়েছিলাম

Sir এর সাথে কথা বললাম Sir কে বললাম কেমন আছেন? বলল Sir তোদের কথা জিজ্ঞাসা করলাম Sir বলল তো আর কোনও খোঁজ খবর নেই

আচ্ছা চল একদিন সব বন্ধুরা মিলে কোথাও Meet করি করে গল্প টল্প করা যাবেI হ্যাঁ আমাদের তো Group এর ছিলো Group এর সবাইকে জানাতে পারি সবাই কে বল তাহলে Group এI হ্যাঁ তাহলে সবাই একদিন দেখা করে দেখা করে কথা বার্তা হবে। সেদিন ঠিক আছে আজকে অনেক ভালো। যদি এরম করিস তো ছুটির দিন করিস তাহলেI

তালে চল আজকে রাখি কালকে কথা হবে আবার ঠিক আছে আজকে একটু কাজ আছে।

Hello আমি প্রকৃতি বর্মন বলছি আমার একটি পছন্দের Topic হল Health। আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই। কথায় আছে Health is Wealth , স্বাস্থ্যই সম্পদ। আর এই স্বাস্থ্যকে ভাল রাখার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন নিয়মিত ব্যায়াম করা, করা নিয়মিত খেলাধূলা করা নিয়মিত সময়ে পরিমাণমতো টাটকা ও পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত স্নান করে দাঁত মেজে নখ কেটে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই বিষয়ে আর একটি গুরুত্বপূর্ণ কথা আমরা যেখানেই বসবাস করি তার চারপাশের পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকেও নজর রাখতে হয়।

আমরা যাতে আমাদের স্বাস্থ্য ভাল থাকে এবং আমরা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি সেদিকে নজর দেওয়ার জন্য আমাদের এই ন্যূনতম বিষয়গুলির উপরে খুব গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। বিশেষ করে পরিবারের যদি কোনও ছোট বাচ্চা থাকে সে তো কিছু বোঝে না। সুতরাং সেই দিকগুলো আমাদের নজর রাখতে হবে। এই সমস্ত দিকগুলোর উপরে যদি আমরা নজর রাখতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ভাল থাকবে এবং Health ভালো থাকলে আমরা স্বাভাবিকই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারব এবং আমরা যাতে আরও আরও আশেপাশের সবাই যাতে ভাল ভাবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেই দিকে নজর রাখাটা নজর দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমরা যেভাবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আশেপাশের সকলেই যাতে পরিবেশ নোংরা না করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশটাকে সুন্দর

এই তো আছি কী অবস্থা আপনার ? আছি আলহামদুলিল্লাহ,

আমরা আসলে আজকে কিছু আলোচনা করতে চাইতেছি কৃষি নিয়ে, কৃষি কাজ ঠিক আছে।

আমরা কৃষি নিয়ে আজকে, কিছু কথা বলতে চাই। ধরেন

হ্যাঁ হ্যাঁ বুজছি আপনার কথা। এখন আগে কি আপনি বর্তমান কৃষি নিয়ে কথা বলবেন না আদিম কালে কৃষি নিয়ে কথা বলবেন? আমরা বর্তমানটা নিয়ে বলি

হ্যাঁ আগে আগে মনে হয় যে, আদিম কালেরটা নিয়ে বললে ভালো হয়।

আদিম কালের কৃষি সম্পর্কে বলতে গেলে আসলে, প্রথমে আমার মনে হয় যে বর্তমানে কৃষি নিয়ে আলোচনা করাটা better হয়, কারণ বর্তমানে কৃষি তো অনেক উন্নতি উন্নত হয়েছে তো,

কৃষি নিয়ে বর্তমান কৃষি কাজও দেখেন, বিভিন্ন ধরণের যন্ত্র পাতির ব্যাবহার হচ্ছে। হ্যাঁ যেমন, যেমন কার ইএ জানি না এবারও দেখেন এই যে, ধান টা আমরা তো অনেকেই এই ই কাজের মানুষ দিয়ে কাটাই হ্যাঁ, এখন কিছু কিছু machine বের হয়ছে, এটা দিয়ে জমিতেই ধান কেটে জমিতেই, বস্তা করে ফেলা হয়। এর পরে, খড় খড় গুলা আলাদা করে ফেলা হয়।

কষ্ট অনেক কমে গেছে।

সরকারি বিভিন্ন উদ্যোগের ফলে আগের থেকে এখন ফসল অনেক ফলানো যাচ্ছে। হ্যাঁ ওটা ঠিক আছে এখন তো সরকার আপনার মানুষকে ধানের বিষ সার সব কিছু মোটামুটি free তে দিচ্ছে।

বা বা গ্রামের বিভিন্ন পরিষদ থেকে এগুলা

কৃষির তো শুধু একটাই ব্যাগনা যেমন, কৃষি যদি গবাদি পশু পালন। এর পর হাঁস মুরগি পালন, বর্তমান বেশির ভাগ যারা যুবক এবার এই কাজে বেশি যুক্ত হচ্ছে যারা শিক্ষিত যারা তারা মানুষ কৃষি কাজের দিকে মোটামুটি আগ্রহী হচ্ছে সরকারের যে নানা মুখী উদ্যোগের ফলে। হ্যাঁ হ্যাঁ সরকারের পৃষ্ঠ পোষকতার কারণেই

কৃষি কৃষিতে অনেক রিমঝিম ট্রিট পাদন করতেছে তো এবং মোটামুটি কৃষির দিকে ঝুকতেছে। তো দেখেন এখানে একটা প্রকল্প আছে।

এটা প্রকল্প কিন্তু কৃষি কৃষি কাজের জন্য অনেক ঋণ টিন পাওয়া যায়। হ্যাঁ বর্তমানে তো আপনার আমাদের এই দিকেও অনেক উদ্যোক্তা আছে যেমন আমার আমার ফাউয়া একজন friend হেয়ো আপনার কৃষি উন্নয়ন এরা থেকে ঋণ নিয়ে কে এখন মৎস্য খামার করে দিসে।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

এই গলা আরো অনেকে করতেসে কেউ গরু পালন করতেসে কেউ হাঁস মুরগি করতেছে। কেউ আপনার ছাগল পালন করতেসে আসলে আহ বর্তমানে যারা শিক্ষিত বুড়ো যুবক যারা আছে তারা এইটাতে বেশি কারণ

আবার আপনার যেই কৃষি sector যেটা আপনার এ শস্য শস্য আপনার কিন্তু অনেক পরিবর্তন আসতেসে আগে মনে করেন। মানুষ সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতো এখন

সব আধুনিক যন্ত্র পাতি মাধ্যমে করতেছে।

হুম গরু দিয়ে হাল চাষ করতো তো তাই জন্য তো ট্রাক্টর এর পরে

আবার আপনার ওই যে বড়ো ট্র্যাক্টর গুলা আছে ওই গুলা দিয়াও

এই খানেও আপনার মনে করেন কৃষকের শ্রম খরচ সব কিছু তো অনেক লাগাতে হচ্ছে ওই জন্যে সময় শ্রম মোটা মুটি সবকিছুই কমতেছে

আগের কৃষিতে যদি আমরা বলি তাহলে ওখানে প্রযুক্তির

পদকটির কিছুই ছিল না ব্যাপক না কিছুই ছিল না।

এ যন্ত্রপাতি এর পরে আবার কৃষি পদ্ধতি কৃষি পদ্ধতি বৈজ্ঞানিক কিছু ছিল না। মানুষ

হ্যাঁ মানুষের আগের যে পুরোটা অভিজ্ঞতা ওই টা কি মানুষ নিজের মতো করে নিজে করতো কিন্তু ওই কিন্তু পরিশ্রম অনুযায়ী মানুষ ফলটা পেত না আরকি।